নমস্কার
জিচেমপেইন্ট এর পরিচিতির টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব জিচেমপেইন্ট সম্পর্কে
ব্যবহার এবং উপকারিতা
সংস্থাপন
একটি নতুন ফাইল খোলা
মেনুবার টুলবার এবং স্টেটাস বার
আমরা এও শিখব ডিসপ্লে এরিয়া
ডকুমেন্টের বৈশিষ্ট্য
টুল বাক্স ব্যবহার করা
gchempaint এক্সটেনশন দ্বারা অঙ্কন সংরক্ষণ করা
এখানে আমি উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1204 জিচেমপেইন্ট সংস্করণ 01210 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে অষ্টম শ্রেণী পর্যন্ত রসায়ন কেমেস্ট্রি সম্পর্কে জ্ঞান থাকতে হবে
জিচেমপেইন্ট খুব সহজে উবুন্টু সফটওয়্যার সেন্টার ব্যবহার করে সংস্থাপিত করা যাবে
উবুন্টু সফটওয়্যার সেন্টার সম্পর্কে আরও জানতে আমাদের ওয়েবসাইটে উবুন্টু লিনাক্স টিউটোরিয়াল দেখুন
জিচেমপেইন্ট কি
এটি একটি দ্বিমাত্রিক কেমিকাল স্ট্রাকচার এডিটর
এতে একাধিক ডকুমেন্ট ইন্টারফেস রয়েছে
জিচেমপেইন্ট আপনাকে দ্বিমাত্রিক কেমিকাল স্ট্রাকচার আঁকতে এবং প্রদর্শন করতে দেয়
টেমপ্লেট সরানো এবং রাখা
বন্ধনের দৈর্ঘ্য কোণ এবং প্রস্থ পরিবর্তন করা
যৌগের আণবিক ওজন নিরূপণ করতে রাসায়নিক ক্যালকুলেটর ব্যবহার করা
জিচেমপেইন্ট রাসায়নিক কাঠামো সহজ দেখতে সাহায্য করে
ত্রিমাত্রিক কাঠামো দ্বিমাত্রিক কাঠামোতে রূপান্তর করা
কাঠামোর বৃহত্তরীকরণ
পরমাণুর স্বয়ংক্রিয় এবং ম্যানুয়াল নির্দেশিত কাজ
প্রথমে একটি নতুন জিচেমপেইন্ট অ্যাপ্লিকেশন খোলা দেখি
দাশ হোম এ টিপুন সার্চ বার প্রদর্শিত হয় সার্চ বারে লিখুন জিচেমপেইন্ট জিচেমপেইন্ট আইকনে টিপুন
আমরা টার্মিনাল থেকেও জিচেমপেইন্ট এপ্লিকেশন খুলতে পারি
টার্মিনাল খুলতে CTRL Alt এবং T কী একসাথে টিপুন
জিচেমপেইন্ট লিখুন এবং এন্টার টিপুন
জিচেমপেইন্ট এপ্লিকেশন খোলে
একটি সাধারণ জিচেমপেইন্ট উইন্ডো এরকম দেখায়
এটি মেনু বার
জিচেমপেইন্ট এ অন্যান্য উইন্ডো ভিত্তিক অ্যাপ্লিকেশনের মত একটি স্ট্যান্ডার্ড মেনু বার রয়েছে
মেনু বারে ফাইল এডিট ভিউ টুলস উইন্ডোজ এবং হেল্প এর মত বিভিন্ন মেনু বিকল্প রয়েছে
টুলবারে আইকন হিসাবে সবচেয়ে ঘন ঘন ব্যবহৃত কমান্ড রয়েছে
একটি নতুন ফাইল খুলতে বিদ্যমান ফাইল খুলতে ফাইল সংরক্ষণ করতে এবং প্রিন্ট করতে আইকন রয়েছে
এটি হল ডিসপ্লে আরিয়া
ডিসপ্লে আরিয়া আমাদের আঁকা এবং সম্পাদিত করা ফাইলের কাঠামো এবং বিষয়বস্তু প্রদর্শন করে
আমরা টুল বাক্স থেকে টুল টেনে এনে ডিসপ্লে আরিয়া তে রাখতে পারি
স্ট্যাটাস বার জিচেমপেইন্ট কার্যকলাপ সম্পর্কে তথ্য প্রদর্শন করে
এটি মেনু আইটেম সম্পর্কেও প্রাসঙ্গিক তথ্য প্রদর্শন করে
এখন ডকুমেন্টের বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা করব
ডকুমেন্ট প্রপার্টিস উইন্ডো খুলতে ফাইল মেনুতে টিপুন
প্রপার্টিস এ যান এবং এটিতে টিপুন
ডকুমেন্ট প্রপার্টিস উইন্ডো খোলে
ডকুমেন্ট প্রপার্টিস উইন্ডো টেনে এর আকার বৃদ্ধি করুন
ডকুমেন্ট প্রপার্টিস উইন্ডোর নিম্নলিখিত ফীল্ড রয়েছে
টাইটেল ডকুমেন্টের শিরোনাম হিসাবে প্রপাণে লিখুন
অথর নামে ফীল্ডে মাধুরি লিখুন
ইমেইল এটি ফাঁকা ছেড়ে দিন
হিস্টরি এই ফীল্ড ডকুমেন্ট তৈরির তারিখ দেখায়
এটি ডকুমেন্ট সংশোধনের তারিখ দেখায়
এর মানে এটি ডকুমেন্টের পরবর্তী সম্পাদিত তারিখও প্রদর্শন করবে
থেমে এটিকে জিচেমপেইন্ট হিসাবে রাখুন
কমেন্টস এই ফীল্ডে আমরা ডকুমেন্ট সম্পর্কিত টেক্সট যুক্ত করতে পারি
যৌগের নাম এবং তার সূত্র লিখুন
প্রপাণে ch3 ch2 চ3 উইন্ডো বন্ধ করতে ক্লোজ বোতামে টিপুন
এরপর টুলবাক্স সম্পর্কে শিখি
টুলবাক্সে বিভিন্ন টুলের জন্য বোতাম রয়েছে
টুলবাক্স সক্রিয় ডকুমেন্ট উইন্ডোর সাথে প্রদর্শিত হয়
এখন টুলবাক্স বোতাম ব্যবহার করে কাঠামো আঁকি
প্রথমে প্রোপেন এর কাঠামো আঁকি
প্রপাণে হল ch3 ch2 চ3 একটি কার্বন চেন আঁকতে টুল বাক্স থেকে এড a চেইন টুল ব্যবহার করুন
এড a চেইন টুলে টিপুন এবং তারপর ডিসপ্লে আরিয়া তে টিপুন
ডিসপ্লে আরিয়া তে কার্বন চেন আঁকা হয়েছে
চেনের স্থিতিবিন্যাস পরিবর্তন করতে এড a চেইন টুলে টিপুন
ডিসপ্লে আরিয়া তে চেনের স্থিতিবিন্যাসের জন্য বাম মাউস বোতাম টিপে ধরে থাকুন
চেনের দিক স্থাপিত না হওয়া পর্যন্ত বাম মাউস বোতাম ছাড়বেন না
দিক স্থাপনের পর বাম মাউস বোতাম ছেড়ে দিন
আমরা দেখি যে কার্বন চেন আঁকা হয়েছে
উল্লেখ্য যে আমরা ডিসপ্লে আরিয়া তে টিপলে চেনের দৈর্ঘ্য এবং স্থিতিবিন্যাস স্থাপিত হয়
এখন চেনে প্রতিটি অবস্থানে পরমাণু প্রদর্শন করা দেখি
এখানে পরমাণু প্রদর্শনের 3 টি স্থান রয়েছে
প্রথম স্থানে ডান ক্লিক করুন
সাবমেনু খোলে
আতম নির্বাচন করে ডিসপ্লে সিম্বল এ টিপে সেই অবস্থানে পরমাণু প্রদর্শন করুন
একইভাবে সকল অবস্থানে পরমাণু প্রদর্শন করুন
ডান ক্লিক করে আতম নির্বাচন করুন
এরপর ডিসপ্লে সিম্বল এ টিপুন
এখানে প্রপাণে এর কাঠামো আঁকা হয়েছে
এখন একই উইন্ডোতে পেন্টানে এর কাঠামো আঁকি
এড a চেইন টুলে টিপুন
তারপর ডিসপ্লে আরিয়া তে টিপুন
চেনের দৈর্ঘ্য বৃদ্ধি করতে বাম মাউস বোতাম ধরে রেখে কার্সার টেনে আনুন
পছন্দের দিকের স্থিতিবিন্যাস পরিবর্তন করুন এবং বাম মাউস বোতাম ছেড়ে দিন
সকল অবস্থানে পরমাণু প্রদর্শন করুন
এখানে পরমাণু প্রদর্শন করতে 5 টি স্থান রয়েছে
প্রথম স্থানে পরমাণু প্রদর্শন করতে ডান ক্লিক করলে একটি সাবমেনু খোলে এটমস নির্বাচন করে তারপর ডিসপ্লে সিম্বল এ টিপুন
একইভাবে সকল স্থানে পরমাণু প্রদর্শন করুন
এখানে পেন্টানে এর কাঠামো আঁকা হয়েছে
ফাইলটি সংরক্ষণ করুন
ফাইল এ গিয়ে সেভ এএস বাছুন
সেভ এএস ডায়লগ বাক্স খোলে
ফাইল টাইপ এর জন্য ড্রপ ডাউন অ্যারোতে টিপুন
বিভিন্ন সংরক্ষণের ফরম্যাট দেখা যায়
2ডি কেমিক্যাল স্ট্রাকচার নির্বাচন করুন
ফাইলের নাম হিসাবে লিখুন propaneজিচেমপেইন্ট এবং সেভ বোতামে টিপুন
ফাইলটি gchempaint এক্সটেনশন সহ সংরক্ষিত হয়
আমরা টিউটোরিয়ালে শেষে চলে এসেছি
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি জিচেমপেইন্ট সম্পর্কে
ব্যবহার এবং উপকারিতা
সংস্থাপন
একটি নতুন ফাইল খোলা
মেনুবার টুলবার এবং স্টেটাস বার
আমরা এও শিখেছি ডিসপ্লে এরিয়া
ডকুমেন্টের বৈশিষ্ট্য
টুল বাক্স ব্যবহার করা এবং gchempaint এক্সটেনশন দ্বারা অঙ্কন সংরক্ষণ করা
নির্দেশিত কাজ হিসাবে 1
n হেক্সানে এবং n অক্টেন এর কাঠামো আঁকা
স্থিতিবিন্যাস পরিবর্তন করা
প্রতিটি অবস্থানে পরমাণু প্রদর্শন করা
নির্দেশিত কাজের আউটপুট এরকম হওয়া উচিত
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ